খেতে দেয়া হয়েছে মুরগিগুলো খাচ্ছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি পুলিশ লাইনস আলিপুরদুয়ার।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি দোকান.

ছবুটিতে অনেকগুলি গাড়ি দেখা যাচ্ছে।

খুবই একটা সুন্দরময় জাগা .

অনেকগুলো বাচ্চা একসাথে নীচে বসে খাতার মধ্যে কিছু লিখছেন।

জলগুলো বেশ ঝিরঝির করে পড়ছে ।

একটি ব্রিজও রয়েছে অনেকটা বড়ো.

গেটটি ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলিয়েছে.

রুমে দুইটি বেড রয়েছে.

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি দোকান .

ছবিটি দুটি মানুষ রয়েছেন।

বাইরে একটি বোট লাগানো রয়েছে।

সামনেটা ফুল দিয়ে সাজানো রয়েছে।

বাইরে অনেকগুলি লোক নাচ করতেছে .

ছবিটিতে দেখা যাচ্ছে কিছু হরিণ।